এই ছবিটিতে কোলকাতা শহরের একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই রাস্তার মধ্যে চারজন ছেলে।

বিউটি -পার্লার এর মধ্যে অনেক রকম মেকাপ -এর জিনিস বিক্রি হতে দেখতে পাওয়া যাচ্ছে | আর টেবিলের উপরে গোল্ড -প্লাস একটি ক্রিম বিক্রি হতে দেখতে পাওয়া যাচ্ছে

আর মসজিদ টাকে খুব সুন্দর করে সাজানো আছে দেখতে পাওয়া যাচ্ছে।

পার্ক -এর মধ্যে একটা ডাইনোসরের স্ট্যাচু -র মুখে আর একটা ছোট ডাইনোসর আছে দেখতে পাওয়া যাচ্ছে আর এই পার্ক -এর মধ্যে অনেক গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে ।